এবং সেই ঘরটির মধ্যে আমি একটি লাল এবং নীল রংয়ের বেলুন দেখতে পাচ্ছি এবং সেখানে একটি টেবিল চেয়ার আছে চেয়ার এ একটি লোক বসে আছে এবং সেই লোকটির সামনে অনেকগুলি ছেলে দাঁড়িয়ে আছে।

আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি বাড়ির ছাদ এবং সেই ছাদে তিনটি মহিলা মেঝেতে কার্পেট বিছিয়ে ব্যায়াম করছেন।

আমি দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি ঘর আছে এবং সেই ঘরটি একটি দরজা এবং একটি জানলা দেখতে পাচ্ছি এবং দরজা এবং জানালায় দুটোই খোলা আছে।